যারা রোড -এর কাজ করছেন তাদের সামনে সিভিল -এর আহ মেশিন নিয়ে দাড়িয়ে আছেন একজন বা মেজারমেন্ট টেপ খাতা নিয়ে সেগুলো যা মেজার হচ্ছে তা লিখছে পেছনে রাস্তা দিয়ে কিছু গাড়িঘোড়া চলছে।

এখানে আমাদের চোখের সামনে ভেসে উঠেছে একটা হোটেল । যেখানে মানুষজন তাদের আহ খাওয়া দাওয়া সেরে নিচ্ছেন এবং তার--